একখানি রাস্তা একটা বাইসাইকেল নিয়ে একটি বালক এগিয়ে আসছে। ঝরা পাতা --

এটি একটি দাঁড় দিয়ে চালিত মানুষের শক্তি দিয়ে চালিত এক নৌকো। নৌকোটি একদম স্থির যেন তৈল চিত্র এঁকেছে কেউ কাগজের উপর। খুবই সুন্দর এক মনোরম দৃশ্য আমরা দেখছি।

দূর দিগন্তে নীল আকাশ নীল রঙে মিশে গেছে লাল এবং বালিতে এসে পড়েছে সুন্দর সোনালী রোদ্দুরা |জনমানবিক সমুদ্ররে পাখি অপূর্ব সুন্দর লাগছে দেখতে |

এটি একটি ওয়াটার পার্ক -এর দৃশ্য আরো ভালো করে বলতে গেলে বলা যায় এটি একটি ওয়াটার স্লাইড -এর দৃশ্য আমরা দেখছি | ওয়াটার স্লাইড টি আপাতত খালি এটি দেখে বোঝা যাই যে পার্ক টি আপাতত বন্ধ আছে |